এখানে আমরা দেখতে পারছি একটি বিয়ে বাড়ির গেট করা আছে। আর বিয়ে বাড়িটির নাম হচ্ছে আশীর্বাদ ভবন । আশেপাশে অনেক লাইট লাগানো হয়েছে। আর গেট -টি অপরূপ সুন্দর ভাবে সাজানো হয়ে--

একটি পাহাড়। পাহাড়ের মধ্যে অসংখ্য ছোট বড়ো গাছ রয়েছে। আর রাস্তাটায় পুরো পাথর। উ পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিম । জিম -এর ভিতরে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকে। আর একটা ছেলে জিম করতে এসেছে। আর জিম -এ এসে একটা সেলফি তুলেছে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড়ো একাডেমী একাডেমি -তে অনেক মেয়ে বা ছেলে এসেছে নাচ শিখতে। নাচটা ভালো।

এখানে আমরা দেখতে পারছি টিনের একটি দোকান। আর সেই টিনের দোকানের উপরে একটা টিনের ঘর করা। কি সুন্দর দেখাচ্ছে এই দোকানকে আর পুরো এই দোকানটি রাস্তার উপরে ।

বড় রাস্তা রাস্তার আশেপাশে বাড়ি দোকান অনেক কিছুই আছে আর তার সাথে তার সাথেসাথেই রয়েছে অটো টোটো রাস্তায়।

আর তার পাশেই রয়েছে জঙ্গল। সবুজ সবুজ জঙ্গল খুব সুন্দর পরিষ্কার মনোরম দির্শ দেখা যা--

এখানে আমরা দেখতে পারছি একটা বাগান। বাগানের উপর অনেক গুলি বাড়ি আছে। বাড়ির সাথেই আছে অনেক গুলো বাগানে বিভিন্ন ধরণের গাছ। গাছ গুলি খুব সুন্দর। সব অনেক রকম কালার এরই গাছ আছ --

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড়ি রাস্তার মতন চলে গেছে ।